পিছনে অনেকগুলো পাহাড় রয়েছে।

সামনে রাখা আছে দুটো শেরওয়ানি।

পিছনে অনেক বোড়ো বোড়ো গাছ দেখতে পাচ্ছি।

এখানে একটা লম্বা ব্রিজ দেখতে পাচ্ছি।

সামনে দুটো বড়ো টেবিল দেখতে পাচ্ছি।

মাঝখানের দিকে একটা ঠেলা গাড়ি দেখতে পারছি।

ভিতরে অনেকগুলো ছোট বড় গাছ লাগানো আছে।

সামনের দিকে অনেক বাইক ও স্কুটি রাখা রয়েছে।

পিছনে একজন মহিলা বসে আছেন।

একটা পিলারে একটা মূর্তি রাখা আছে।

দোকানের উপরে বানাশ্রী ফার্নিচার লেখা রয়েছে।

পিছনের দিকে অনেক বড় চায়ের বাগান রয়েছে।